এখানে অনেকগুলি চেয়ার রাখা আছে ও--

এটি সানাউল্লা মঞ্চ এখানে সামনে সাধনের বিল্ডিং দেখা যা-চ্ছে।

অনেক লাইটিং জ্বলছে পাশে একটি বাঘের স্ট্যাচু আছে সামনে অনেক লোকজন হাঁটাচলা--

স্কুল -টির মাঠটি ফাঁকা স্কুল -এর মাঠে অনেক ছোট ছোট ঘাস আছে।

এটি একটি রেস্টুরেন্ট । রেস্টুরেন্টের ভেতরে অনেকগুলা টেবিল চেয়ার রাখা আছে। পাশে অনেক গুলো গাছ দিয়ে ডেকোরেশন করা আছে।

পেনকল পোল পোল টি নীল --রঙের।